এখানে কিছু মেয়েরা যোগা করছে এক পায়ে দাঁড়িয়ে।

ফাঁকা রাস্তায় রাস্তা থেকে মানুষ চলাচল করে। গাড়ি বাইক সবকিছু চলাচল করতে পারে এই রাস্তা দিয়ে--

এটা ফার্নি এটা একটা ফার্নিচার -এর দোকান তো ফার্নিচার গুলো বানিয়ে সাজানো রয়েছে ফার্নিচার তো বাড়িতে খুববই দরকার লাগে ।

বসে রয়েছে একটা স্টেট ব্যাংকের বাইরে তারা অপেক্ষা করছে ব্যাংকে যাবে ব্যাংকে গিয়ে কিছু টাকা পয়সা তুলবে ব্যাংক তো আমরা সবাই জানি ব্যাংকের ব্যাপারে স্টেট ব্যাংকের ব্যা--